এই সবির মইধ্যে আমি দেখতে পাচ্ছি একটা অনেক সুন্দর মনোরম দৃশ্য যার সামোনে একটি জলাশয় আছে বা বিলের মতো লাগছে।

এই সবিতে ক্রস চিহ্ন দেখে আমি অনুমান করতে পারছি এটা একটা চার্চের ছবি হতে পারে।

এই ছবিটি একটা মনোরম দৃশ্য যার মধ্যে অনেকগুলা গাছপালার সামনে বাড়ি ঘর বা বিল্ডিং বানানো আছে।

এবং সামনে খোলা মাঠও দেখা যায়।

দু একজন মহিলাও আসেন ওরা বসে--

একটি বিল্ডিংয়েরও ছবি দেখা যাচ্ছে সাদা ওয়ালের।

এই বিল্ডিংয়ের সামনে আরো কয়েকজন--

এই সবির মধ্যে আমি বাসস্টপের বাস স্টপিজের ছবির মতো দেখতে পাচ্ছি।

দুই তিনটা বাসেরও কিসুটা অংশ দেখতে পাচ্ছি লাইটিংও করা আছে ফ্যানও লাগানো আছে।

একজন মানুষ উনার ছবি তুলতাছেন।

এই সবির মধ্যে আমি একটা রুমের সবি দেখতে পাচ্ছি যার ভিতরে অনেকগুলা বড়ো বড়ো বা বাক্সর মধ্যে মতো কি যেন একটা রাখা আছে দুই দুই সাইডে।

অনেকগুলা সাজিয়ে গুছিয়ে কাপড় রাখা আছে।

একজন মানুষ সবি তুলতেসেন এবং পিসনে একটা বড় পোস্টার বডি বিল্ডারের লাগানো আছে।

সাইডে দিয়া রাস্তা ছোট ছোট দুটা গাছপালা গাড়িরও কিছু অংশ দেখা যাচ্ছে।

এই সোবির মধ্যে আমি সাধারণত একটা দোকানের কিছুটা অংশ দেখতে পরছি।

একটা কিছু একটা কার্ড নিয়ে একজন সামনে দাঁড়িয়ে সম্ভবত ক্লাস করাচ্ছেন কিছু মহিলা তারাও বসে আছেন।

ছব দেয়ালে কিসু সবি লাগানো আছে উপরে একটা ফ্যানও আছে।

ই সবির মদ্যে আমি দেখতে পাচ্ছি একজন মানুষ বসে আছেন।

আর ঘোরাঘুরি করতেসেন পিছনে একটা তিনতলা বিল্ডিংও দেখা যাচ্ছে।

এখানে আমি একটা স্টিকার হাউসের দোকান দেখতে পাচ্চি যার মদ্যে লেখা আছে কার এক্সেসরিস ফ্লেক্স গ্লো সাইন আরও বোর্ড নেমপ্লেট এইগুলা।

এই ছবির মইধ্যে আমি দেখতে পাচ্ছি একটা রুম বা হোটেলের ভিতরে অনেকগুলা মানুষ বসি আছে।

গাসপালারও কিসুটা অংশ দেখা যাচ্ছে সামনে খোলা মাঠও আছে।